এই সাদা পায়ে পাঞ্জাবিটা ঠিক না--

এটা একটা হোটেল হোটেল -এর বাইরে চারজন ভাত--

এটা একটা ব্যাংক । ব্যাংক -এর উপরে একটা বড়--

লোক দাঁড়িয়ে আছে মসজিত -এর ভ--

এখানে একটা অনেক বড় পাথর আছে পাথরের উপর একজন লোক বসে আ--

কল দেখা যাচ্ছে । অনেক খেতে ধান লাগা আছে আর অনেক খেতে ধান লাগানো--

আরেকটা গেট দেওয়া আছে ইঁট-এর ও ম--

এখানে আট জন বাচ্চা আছে ছ জন বাচ্চা চেয়ার -এর উপর বসে আছে তারা--

এখানে একটা অনেক বড় গেট দেখা যাচ্ছে একটা গেট -এর উপরে --]